তা ভুষিমাল দোকানে আছে। দোকানে প্রচুর মালপত্র আছে প্রচুর লোকজন--

নেওয়ার জন্যে দোকানে সব দাঁড়িয়ে আছে আসছে যাতায়াত করছে।

ফুল দিয়ে সাজানো আছে ওপরে নিচে সাইড এ বিভিন্ন ফুল দিয়ে সে সাজানো আছে গাড়িটা সাজাচ্ছে।

লোকজন ক্রিকেট খেলার জন্যে তৈরী হচ্ছে উম তার সাইড -এ গাছপালা প্রচুর।

এটা একটা ই-স্কুল বিভিন্ন বেঞ্চ --